বিভিন্ন রকম ব্যবসার খাতিরে আমরা ঘরে বসে online business করতে পারি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এসকল ভিত্তিতে দেখা যাচ্ছে ভবিষ্যতে আরও উন্নতি ঘটবে তো? আসলে আরেকটা জিনিস যে প্রযুক্তিকে মানুষ কতটা ভালো কাজে লাগাচ্ছে আপনি কি মনে করেন? জি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে প্রযুক্তিকে মানুষ কতটা কাজে লাগাচ্ছে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির যুগে মানুষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির দিকে ধাবিত করছে, দেখা যাচ্ছে যে আগেকার দিনে এ অনেক সময় ব্যাংকিং লেনদেন হতো যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাত এখন কিন্তু সেটা আর নেই বিকাশ নগদ উপায়, বিভিন্ন ধরণের wallet এর মাধ্যমে টাকা পাঠায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠায় তাতে সময় কম লাগে এবং নিমিষের মানুষের হাতে চলে আসে টাকা এবং বিভিন্ন রকমের agent point গিয়ে তারা টাকা সংরক্ষণ করতে পারে। আগে দেখা যেত এই টাকা তুলতে গেলে দুইদিন তিনদিন সময় লাগতো প্রযুক্তির প্রভাবের ফলে এটা দেখা যায় এবং বিভিন্ন educational system থেকে শুরু করে চিকিৎসা, আহ বস্ত্র অন্য সকল ক্ষেত্রে ICT প্রভাব দেখা যায় educational system এ আগে যেমন বিভিন্ন সময়ে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করত তারা বিভিন্ন বিহীন প্রকাশ করতো, কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে plus অনলাইনের মাধ্যমেও ক্লাস হয় এটা প্রযুক্তির প্রভাব এর ফলেই হয়েছে প্রযুক্তির পরিবর্তনের ফলে এই উন্নতি সম্ভব হয়েছে,

একটা আবেদন করতে যাবে বা চাকরি ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আবেদন করতে যাবে সেটা অনলাইনে করতে হবে কিন্তু মানুষ কম্পিউটার দোকানে গিয়ে করত এখন মোবাইল ফোনের মাধ্যমে করতে পারছে smart phone, বা tab বা laptop মাধ্যমে তারাও সেই কাজ করতে পারছে এটা প্রযুক্তির পরিবর্তন এসেছে আপনি বলেছেন না প্রযুক্তিকে বর্তমানে কি আকারে নিচ্ছে প্রযুক্তি হলো চতুর্থ শিল্প বিপ্লব এর প্রত্যয় ঘটাবে, দেখা যায় যে প্রযুক্তিকে মানুষ যে আকারে ধারণ করবে সেই আকারে নেবে যেমন অনেক মানুষ আছে যে প্রযুক্তিকে হাতিয়ে নিয়ে বিভিন্ন রকমের হ্যাকিং ওয়েবসাইট করছে বা বাজে কাজে লাগাচ্ছে, এতে যেমন প্রযুক্তি নিতিকর প্রভাব ফেলেছে তেমনি দৃষ্টিগোচর ভাবে দেখা যায় যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক বেকার তরুণ-তরুণী তারা,

সে তেমন আকারে তার প্রতিফলন দেখা যাবে যুগে দেখা যায় যে প্রযুক্তিকে অনেক ক্ষেত্রে positive আকারেই নেয়া হয় বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে,

এই উন্নতি কাম্য সম্ভব আচ্ছা আপনি বলেন প্রযুক্তিদিকের মানুষের যে পরিবর্তন এসেছ সেই পরিবর্তনের ফলে আগের তুলনায় এখন কি এই পর্যায়ে আসত না বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাতারে পরিচিত প্রত্যেকটি মানুষ প্রযুক্তির আওতায় রয়েছে প্রত্যেকটি ঘরে ঘরে উন্নতি এসেছে আগে মানুষ degital, পরিষেবা সঠিকভাবে পায়ত না ডিজিটাল সেবা পাইতে গেলে অনেক সময় লাগতো শহরে যাওয়া লাগত সেই ক্ষেত্রে এখন ঘরে বসেই সব কিছু করা যায়, মানুষ আর আগের মত বোকা নাই চালাক হইছে সবদিকেই মানুষ এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি প্রযুক্তি খাত সবথেকে বড় খাত, যে খাতের মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠান সুযোগ সুবিধা পাচ্ছে প্রত্যেকটি মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম ওয়েবসাইট, networking এর মাধ্যমে আমরা অল্প সময়ে ঘরে বসে out sourcing করে, freelancing করে income করতে পারছি, ঘরে বসে থেকে বাস, ট্রেন, লঞ্চের টিকিট কাটতে পারছি ঘরে বসে থেকে entertainment নিতে পারছি ঘরে বসে থেকেই, study করতে পারছি ঘরে বসে থেকেই বাজার করতে পারছি সবকিছুই প্রযুক্তি, বাংলাদেশ সরকার আমাদের প্রযুক্তিকে আরো উন্নতি করার লক্ষ্যে দুই হাজার তেইশ সালে আরও, বিভিন্ন রকমের মেগা প্রকল্প নিয়ে এসেছে যে সকল প্রকল্পের মাধ্যমে digital digital এর মাধ্যমে বিভিন্ন কোর্সের মাধ্যমে আরও উন্নতি করা সম্ভব, বর্তমানে digital কে কাজে লাগিয়ে বাংলাদেশ মেট্রো রেলে পা দিয়েছেএই মেট্রোরেল digital র ছোঁয়াএই digital প্রযুক্তির মাধ্যমে মানুষ খুব অল্প সময়ে ঢাকা শহরের জামজাট থেকেও দূরে, অতি সহজে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে বাংলাদেশ সরকার আমাদের যে সকল সুবিধা দিচ্ছে আমি মনে করি এই পরিস্থিতি, বর্তমানে করোনা মুকাবিলা করে এত কিছু সম্ভব আসলে আমাদের জন নেত্রী মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে বর্তমানে বাংলাদেশি যিনি প্রযুক্তি, যত লক্ষ্য যত বেকার যুবক রয়েছে তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসে তাদের বেকারত্ব দূর করেছে অতি অল্প সময়ের মাধ্যমেই তারা বেশি পরিশ্রম না করেই অনেক কিছু সম্ভব হচ্ছে, প্রযুক্তিকে negative ভাবে অনেকেই নেই যদিওবা প্রযুক্তি আসলে positive ভাবে নেওয়ার মতো একটা জিনিস এই প্রযুক্তিকে positive ভাবে নিলে আমাদের উপকার, বর্তমানে প্রত্যেকটি স্থানে প্রযুক্তির ছোঁয়া রয়েছে,

জীবনে আরও উন্নতি করার লক্ষ্যে আমরা যদি সবাই একত্রিত হয়ে প্রযুক্তিকে আরো কাজে লাগাই আরো উন্নতি করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে আমি মনে করি, আচ্ছা আপনি বলেন তো দেখি প্রযুক্তি কোন কোন খাতে বেশি উন্নতি করেছে? জি আপনি একটি ভালো প্রশ্ন করেছেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বাংলাদেশী প্রযুক্তি কোন কোন খাতে উন্নতি করেছে বর্তমান বাংলাদেশ তথ্য প্রযুক্তির যুগ দেখা যায় যে, আমাদের যে বৈশিক মহামারী গেল, বৈশিক মহামারী কোভিদ নাইনটিন বা করোনা ভাইরাস সেটা গেল, সেই সময়ে মানুষদের করোনা সেবা বা বিভিন্ন ধরনের digitalization সেবার জন্য, চিকিৎসা ক্ষেত্রে বা suraksha. com. gov. but একটি ওয়েবসাইট ছিল এই ওয়েবসাইটের মাধ্যমে যে যেখানে আছে সেখান থেকে বসে থেকে করোনা ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করাতে পারতো এতে, তাদের বাইরে আসতে হতো না করোনার প্রাদুর্ভাবে প্রভাব পড়তো না এবং চিকিৎসাক্ষেত্রে ও তাদের পরিবর্তন দেখা যায় বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন প্রযুক্তির, আগে যেমন ডাক্তারের কাছে গিয়ে আমরা পরামর্শ নিতাম এখন আমরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে সেই পরামর্শটা নিতে পারি সেই পরামর্শ নিয়ে বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি বিভিন্ন সমস্যার সমাধান করতে পার, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি এবং তারা আমাদেরকে বলে যে আমাদেরকে কি কি কাজ করতে হবে বা করতে হবে না প্রযুক্তিগত দিকের পরিবর্তনের কারণে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে, বাংলাদেশের প্রায় সকল sector দেখা যায় যে প্রযুক্তিগত দিকের পরিবর্তন এসেছে যেমন মানুষের চিকিৎসা, বস্ত্র বা এখন আমরা যদি কোনো কিছু যদি অনলাইনে অর্ডার করি , order এর মাধ্যমে আমরা দ্রুত পেয়ে যাই বা খাবার জিনিস order করি পেয়ে যাই বা বিভিন্ন পণ্য অর্ডার করলে পেয়ে যাই বা বিভিন্ন সরকারি দপ্তরের অনেক নথিপত্র আমরা জানতে পারি সেটা আমরা, প্রযুক্তির মাধ্যমে তথ্য প্রযুক্তির নেট ব্যবহার করে হোয়াটস অ্যাপের মাধ্যমে সেগুলো ব্যবহার করে আমরা জানতে পারি বিভিন্ন বিষয়ে তথ্য জানতে পারি এই তথ্যের মাধ্যমে আমরা যেমন উপকৃত হচ্ছি তেমনি,

এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে মানুষ আগের তুলনায় যে কম. মানুষের শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে আস্তে আস্তে মানুষ এখন প্রযুক্তির digital এর ছোঁয়ায় মানুষ অনেককিছু অতি অল্প সময়ে করতে পারছে এবিষয়ে মানুষ অনেক সন্তুষ্ট, মানুষ এখন digital বাংলাদেশের প্রতেকটি সেক্টরে যুক্ত রয়েছেএর ফলে আস্তে আস্তে আমাদের দেশের প্রতিটি সেক্টরে উন্নতি হচ্ছে। ঘরে ঘরে প্রত্যেকটি মানুষ আরও শিক্ষিত। শিক্ষার দিক থেকে দেখা যাচ্ছে যে প্রযুক্তি আসার পর থেকে মানুষ শিক্ষাকে আরো ভালো সহজভাবে গ্রহণ করতে পারতেসে প্রযুক্তির ছোঁয়া কাজে লাগিয়ে অনেক কিছু, সাধারণ জ্ঞান জানতে পারছে ঘরে বসে থেকেই প্রযুক্তির মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন অনলাইন ক্লাস অনলাইন কোর্স করে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারছে, সবশেষে একটা কথাই বলতে চাই বর্তমানে বাংলাদেশ যে পর্যায়ে রয়েছে সেই সময়টা সবকিছুই সম্ভব হয়েছে আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে, তিনি আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে এটা আমি মনে করি তাকে যথেষ্ট ভাবে আমাদের উন্নয়ন করতে, আমি মনে করি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী, তাদেরকে দি আমরা আরো সহযোগিতা করি আরো এগিয়ে যাবে বাংলাদেশএই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এ বিষয়ে আপনার মতামত কি?

যে আমি আপনার সাথে আমি একমত সুন্দর বক্তব্য দিয়েছেন আপনি আপনার বক্তব্যের মাধ্যমে সকল কিছু তুলে ধরেছেন। hello

বল

হম ওই তো বললুম তোর মা আছে ভালো জ্ঞানের লোক আছে তা বকবক করবি কি আছে ওই একটা number এ একটা বেকার বিক্রম দা ও ফোন করেছে আহ বলছে না না তারপর জিজিজ্ঞেস করলো যে কার সঙ্গে করেছিস আমি বললাম উহ আমার একটা বন্ধুর সাথে বলছে বন্ধুর নাম কি ঠিকাছে বলবো? ভাই বলতে তো হবেই এইটা আমি দেখো ও ওরকম ছেলে নয় ও আলাদা ছেলে আমি বললাম তোমার নাম বলতে ঠিক আছে বলে duet করে যা এখন বলে ভাই number change করবি আর না ওইটা duet কর দুজনে মিলে করে যা তুই এখন কতগুলা number পাল্টাবি ওটাই তো ভাবছি তোমার সব বন্ধু গুলোকে বলো যে হ্যাঁ এক ঘন্টার জন্য ফোন গুলো দে

দরকার পড়লে কাজ করো তুমি উম তোমার ফোনে তোমার ফোন থেকে করে দেব আর তুমি ওদেরকে রিয়াকে একে কাউকে ফোন করে কথা বলবে যার সাথে কথা বলবার

হ্যাঁ কুড়ি minute একজনের সাথে কুড়ি minute আবার অন্য কারো সাথে এরকম না না না না না না number টা ওই যে number টা একটা উম

আমার মাসিকে আর মাকে ধরিয়ে দেয়া যাবে

তোমার মাসি কি যেন এত একটা কিছু বলে না ও মাসিকে তুমি এক কাজ করবে

আহ তুমি কি এরকম কেউ নেই যে ফোন করে কথা বলবে এই এক ঘন্টা কার সাথে আমি গল্প করবো ওটাই তো কথা রিয়াকেই একটা রিয়াকেই বলো

রিয়াকেই বলবে আর আমি এরকম দশটার পরে হচ্ছে আচ্ছা কারো number টা ভুল হচ্ছে নাম টা এখানে এখন বলছি না

একটা করেতো করতে হবে এরকম ভাবে কষ্ট করে করে এটা কষ্টের কোনো ব্যাপার নেই এ হচ্ছে কি number টা যদি এক number থাকতো কোনো অসুবিধা হতো না এই number এক আছে কিনা change হচ্ছে আবার number এক voice change হতো এটাই হচ্ছে কথা সবই হিসাব আছে যতই লোক ভাবুক কাজ সোজা মানে তনুর সাথে কথা হয়না

এটাই হচ্ছে কাজ টা আর ওরা যেন চুপ করে না থাকে এটাই হচ্ছে কথা রিরিয়া যেন চুপ করে না থাকে

ওই লিলিসার সাথে কথা হয় না

না ওদের সাথে অতটা কথা হয় না দরকার নেই কথা বলার ওদের সাথে তা হলে আহ তো এখানে রিয়াকে কি আর বলবে চুপ করে আছো কেন

আর কারে কে নতুন যে বন্ধু গুলো হয়েছে এদের সাথে বলা যাবে না এদের সাথে অতটাও কথা টথা হয়না

এই রিয়া আমি ওখানে সানিয়া আছে তোমার তো ওখানে দুটো তো হয়ে যাবে মিলি আছে তুমি রিয়া মিলিকেই ধরো না আর সানিয়া এলে তিনটে হয়ে যাবে কোনো ব্যাপার না রিয়াদের বাড়ির অনেকগুলো number ও আছে তা হলে আবার কি আছে চিন্তার কি আছে voice তো খালি একটা হলেই হবে খালি আহ নাম আড়ি number টা change হলেই হবে ব্যাস কোনো অসুবিধা নেই খালি তোমাকে আমি তোমার ফোন থেকে খালি scan code দেব আমি লিঙ্কন এর থেকে scanner টা নবো আর হয়ে গেলে আর হয়ে গেলে খালি যে আর কি রিয়ার সাথে আমি অতক্ষণ থাকবোও না কোথাও যে কথা বলবো তোর সাথে ওর ফোন নিয়ে

আর যদিও কোথাও থাকি তা হলে college এ আর college এ প্রচুর আওয়াজ হবে আর এদিকে হচ্ছে এএখানে ও তুমি landline number থেকে আমাকে conference call করা যাবে না ফোন ঢুকবে না এতে তুমি ফোন করলে না হলে একদিন এক ঘন্টার জন্য ওদের বাড়ি যাই হম যেখানে কালী ঠাকুর আনতে যাই ওই ভিতরটাতে কি দরকার আছে কি দরকার আছে যে ওখানে তুমি ওর সাথেই গল্প করে নেবে ওর সাথেই গল্প করে নেবে ঠিক আছে আগে তোর টা হোক কারণ এই number টার পরে তোমার বাবার number বন্ধ উম আমার পিয়ার টার number ও বন্ধ

কার চাবি হারিয়েছে রে ঋজী কার চাবি হারিয়েছে আহ এ কার চাবি ঋজীর চাবি কার কাছে ছিল তোর cycle কোথায় হে সেই খানে cycle টাকে এই shala মোটাটানা খাচ্ছে বলছি কুড়ি minute থেকে আমি বাড়ি এলে করবি সে রকমই ইচ্ছা

আর এটা শেষ হবে চল্লিশে

বাড়ি থেকে ছটা তে বেরোলেও হবে

আরে ready হতে হবে তো না ওইটাই তো কথা বলতে বলতে ready হওয়া যাবে না মা আছে কে আছে ওখানে সবকিছু যা হবে নিনিয়ে চলে এসো

তা হলে খুব বেশিক্ষণ time লাগবে না উম বেশিক্ষণ time লাগবে না হচ্ছে এটা হয়ে গেলে গিয়ে ready হয়ে নেবো পাঁচ মিনিট এর মধ্যে হয়ে যাবে তারপরে কথা বলবো আর ছয় টার

একদিনের জন্য আমি এই ফোন টা নিয়ে যাচ্ছি তুমি আমাকে এই number থেকে ফোন করবি আরে বাবা এই টা তো কুড়ি minute আহ হয়ে যাবে তাড়াতাড়াতাড়ি তুমি dress টা পড়ে নিতে পারলে হয়ে যাবে চুল আঁচড়াব না

চুল আঁচড়াব না বাঁধবো না কথা বলতে বলতেই হয়ে যাবে আরে কানে ফোন দিয়ে আর চুল আঁচড়ানো যায়

এটার জন্য আগে দেখতে হবে মা আছে কি না না থাকলে ভালো

উম হম তা হলে তাহলে সেটা আমি দেখে তোকে বলে দেব হয়তো বাইরের দিকেই আছে আমি ঠিক জানি না মা আছে বলে মনে হয় না এখন থাক তখন আমি ওই কথা টা ঐভাবে বলতে আমি ঘরে গিয়ে ফোন করতে যাচ্ছি আর আমি ঘরে গিয়ে ফোন করছি তো প্রমান দিচ্ছি আমি তুই প্রমান চাস তো আহ বলতে ফোন করতে তোকে ফোন করতে বলেছি তোর ফোন করতে হবে না তুই আমি তোকে দেখিনি ফোন করছে আমি জিজ্ঞাস করছি speaker এ দিয়ে loud speaker এ দিয়ে মা বাড়িতে নেই চলে গেছে কখন গেছে

উহ এ হাত এরকম হয়ে গেছে বল ভয় লাগছে মা এর আবার নতুন বন্ধু হয়েছে মেলাতেও যেতে পারে

আরে বিহারের কে দেখলে আগের দিন যাদেরকে দেখলাম তুমিই তো আমাকে বললে ওদের সাথে কবে মিশছি আমি কি ওহ ওহ হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা অন্য জায়গায় যেতেও পারে এখন কি আবার ফনির বৌকে ছেড়ে এখন উহ তোমার তোমার বড় madam কে ধরেছে কি আবার তোমার বৌ এর এখন ছোট বাচ্চা না ও ওই জন্যে ছোট madam কে ছেড়ে বড় madam কে ধরেছে হম তার দুটো বড় হয়ে গেছে

হম জানে যে তুমি কিরকম তোমাদের বড়ো madam বড়ো madam যে কি রকম public জানে এনাকে যা বোঝাবে তাই বুঝবে এ ওনাকে হাতে রাখো সামনে পঞ্চায়েত vote আসছে এ রাখো

ও হিসেব

ওরা যা বলবে তাই করবে তা তুমি আমাকে যখন শ্রেশ্রেয়ার বড়ো মা অনিমেষের মা যখন একবার জানতে পারে যে আমি শ্রেয়ার সাথে এরকম করছি যখন তখন অনিমেষের মা আমাকে বলেছিল বলে তুই তো সাদিকের এবারে তখন তুই এখানে কবে আরে ধুর আআমি আমি কোত্থাইনা তোমাকে কে বলেছে আমি কোত্থাও প্রেম করি নি এ shala কি করছে আমি মনেহয়